একটা চরকি খেলায় উউ দোলনায়--

রাস্তা রাস্তার পাশেই আছে একটি খুব সুন্দর সাজানো মন্দির তার পাশে ছোট বড় অনেক গাছ এবং--

চেয়ার আছে এবং তারপাশে দুটো এ.সি -ও দেখা যাচ্ছে |

দাঁড়িয়ে আছে তার পাশে একটা পাত্রে--

তিনটে নাগরদোলা। সেই নাগরদোলায় চাপ ভঁ ভঁ করে ঘুরছে--

সেই নাগর দোলা তে অনেকেই উঠে রয়েছে। কেউ কেউ নিচে থেকে সেটাকে দেখছে।